সোফার সামোনে রয়েছে একটি টেবিল ।

পনেরো থেকে ষোলোটি অটো দেখা যাচ্ছে।

তার পেছন রয়েছে উঁচু নিচু অনেক বাড়ি।

এটা দেখে মনে হচ্ছে এটি গোশালা।

সেতুর ওপরে রয়েছে বিভিন্ন লাইট ।

এখানে দেখা যাচ্ছে কয়েকজন লোক বসে রয়েছে।

এটি একটি শপিং মল অথবা কাপড়ের বড়ো দোকান যেখানে দেখা যাচ্ছে অত্যাধুনিক শীতের কম্বল।

যেগুলি একটির উপরে আরেকটি ত্রিভুজ আকারে সজ্জিত আছে।

বাড়ির সামোনে রয়েছে একটি মুর--

বাড়িটির পাশে রয়েছে একটি গাছ।

দেখা যাচ্ছে কয়েকজন মেয়ে নাচ করছে।

প্রাঙ্গনটি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

দোকানে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম ।

এটি একটি খাবার শপ যেখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে।

এখানে মোট আট থেকে নয়টি চেয়ার রয়েছে।

এই ছবিটিতে একটি জনবহুল চিত্র দেখা যাচ্ছে।

ছোট বড় অনেক রকমের বই রয়েছে।

আর ওপাশে রয়েছে একটি বড় তালগাছ।

এখানে কয়েকজন মানুষকে পঞ্চায়েত অফিসের সামনে দেখা যাচ্ছে।

দোকানের রেগে সাজানো রয়েছে অনেক রকমের জিনিস।

এটি মূলত স্টেট ব্যাঙ্কের একটি গ্রাহকসেবা।

সুইমিং পুলটির চার ধারটি বড় ওয়াল দিয়ে ঘেরাও আছে।

টমেটোগুলো ছোট বড় বিভিন্ন আকারে রয়েছে।

টমেটোগুলো একটি ঝুড়ির মধ্যে রাখা রয়েছে।

ছবিটিতে একটি লম্বা রাস্তা দেখা যাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি একতলা ঘর।